এখানে দুটা মানুষ আছে একজন পিছনে একজন সামনে মানুষদের পিছনে একটি কাঁচের ঘর আছে কাচের ঘরের দরজার মধ্যে ফুল দিয়ে বেশ ডিজাইন করা আছে তার মধ্যে একটা বোর্ড লেখা আছে।